এবং বিভিন্ন মানুষের সঙ্গে এখানে সাক্ষাৎ হয়। তা বন্ধু স তাদের সঙ্গে।

ওপরে একটা তেলের এডভার্টাইস করা রয়েছে এবং দোকানটি ওপরে একটা বাড়ি আছে ।

এবং বা পাশে কিছু বা কামে রয়েছে আহ উম জিনিস রয়েছে। যেখানে আমরা সমস্ত আহ পাউরুটি কেক সব সঞ্চয় করে রাখে ওখানে বা ওইভাবেই জিনিসগুলো আসে।

এই শোরুম -এ আম আ মোবাইল -এর সমস্ত কার্ড পাওয়া যায় যেখান থেকে আমরা বা রিচার্জ -ও করা যায় মোবাইল রিচার্জ -ও হয়।

একটা দোকানের ছবি যেটা বাড়ির তলাতে রয়েছে এবং সামনে ক্যাডবেরি দা দোকান এ রয়েছে | একটা আ জায়গা দেখা যাচ্ছে। যেটা প্রচুর ক্যাডবেরি রয়েছে এবং ওপরে লজেন্স -এর জার রয়েছে।

যে যার চারপাশে সবুজ গাছে ঘেরা রয়েছে। জায়গাটা খুবই মনোরম সুন্দর।

সামনে অনেক বড়ো গাছ দেখা যাচ্ছে এবং বিল্ডিং -এর তলায় পাহারা যে থাকে সে রয়েছে। জায়গাটা খুবই সুন্দর এবং সবুজ গাছের জন্য বাড়িটাও আজকে খুবই সু--